একটি সেলুন এর মধ্যে একটি এ.সি. লাগানো রয়েছে-এ এবং সেলুন টির বাইরে একটি লোক দাঁড়িয়ে রয়ে--

একটি ছেলের চুল কেটে দিচ্ছে। সেলুনটির ভিতরে কেঁচির ট্রি আয়না লাগানো রয়েছে।